একজন রোগী ওষুধের দোকানে দাঁড়িয়ে আছেন.

দোকানটির বিভিন্ন ধরনের সবজি সাজিয়ে রাখা হয়েছে।

দোকানটির বাইরে রকমারি কুলফির নাম লেখা রয়েছে এবং তাতে তার দাম লেখা রয়েছে.

দোকানটিতে মূলত বাচ্চাদের জন্য এবং উঠতি বয়সের ছেলেদের জন্য সাইকেল রাখা হয়েছে।

সামনে নির্মাণ সামগ্রী পাথর স্তূপাকারে রাখা আছে.

দোকানে মূলত আমূল কোম্পানির আইসক্রিম চকলেট দুধ ঘি বেবি ফুডের প্যাকেট বিভিন্ন রেকে সাজানো আছে।

এটি একটি করোনা কালের বাসস্ট্যান্ডের চিত্র.

সদ্য বৃষ্টি হয়েছে সেটাও বোঝা যাচ্ছে.

এটি একটি মসজিদ ও তার প্রাঙ্গণের ছবি.

এটি একটি পুরুষদের উল্কি অর্থাৎ ট্যাটু করার দোকান .

এটি ইন্ডিয়ান অয়েল কোম্পানির একটি পাম্পের ছবি সেখানে পেট্রোল ও ডিজেল পাওয়া যায়.

দোকানি সাদা রংয়ের ফুল স্লিভ টি-শার্ট পরে আছেন.

এটি এস_বি_আই -এর কোচবিহার আঞ্চলিক ব্যবসায়িক কার্যালয়ের মূল ফটকের ছবি।

একজন নীল গেঞ্জি পরিহিত ব্যক্তি ভিতরে দাঁড়িয়ে আছে।

নীচতলায় বেশ কয়েকটি দোকান আছে.

একদম বাঁদিকে ফটোশপ দেব স্টুডিও তারপর ডিজিটাল হাউজ এবং মাঝে এস_বি মার্কেটিং নামে ইলেকট্রনিক্সের দোকান আছে।

দোকানটি ভিতরে শিশুদের খাবার বিভিন্ন ওষুধ পত্র এবং অন্যান্য জিনিস সাজিয়ে রাখা আছে.

এটি একটি বহুতল কক্ষের প্রবেশ পথের নির্মাণরত ছবি কি--

শোরুমটি দ্বিতল বিশিষ্ট এবং তার নাম গোপ এন্টারপ্রাইস .

এটি একটি বহতা নদীর ছবি.

মমমিয়া দোকানটির ট্যাগলাইন হলো লাভ ইন এভরি বাইট .

এটি চকচকা জাগ্রত সংঘ পরিচালিত দূর্গা পূজার মন্ডপ.

এটি একটি জাতীয় সড়কের পাশে অবস্থিত আবাসনের ছবি.

হাঁস দুটো জলাশয়ে সাঁতার কাটছে.

পাশে পদ্মফুল জাতীয় দুটো গাছের পাতা দেখা যাচ্ছে.